সময় কাটিয়ে থাকেন। এখনকার খাবার খুবই সুস্বাদু।

প্রভৃতি রিপেয়ারিং করা হয় এবং ধুয়ে পরিষ্কার করে দেওয়া হয়। এখানে প্রায় কুড়ি জন কর্মী কাজ করেন।

এটি আমাদের এলাকার একটি কারখানা। এই কারখানাটিতে কুড়ি জন কর্মী কাজ করে। এখানে বিভিন্ন রকমের বেয়ারিং তৈরি করা হয়। কর্মীরা খুবই দক্ষ। ছোট ছোট --

এটি আমাদের এলাকার একটি কারখানা। এটি একটি বস্ত্রবান কারখানার ইস্তিরির রুম । এই রুম টি বেশ গরম। এখানে জামাকাপড় আইরন করে --

পাট করে তুলে রাখা হয়। তারপর সেই জামাকাপড় প্যাকেজিং করে মার্কেট এ পাঠানো হয়। এই ডিপার্টমেন্ট এ প্রায় তিরিশ জন কর্মী কাজ করেন।

এটি আমাদের এলাকার একটি সরকারি হসপিটাল -এর ওয়েটিং রুম । এই ওয়েটিং রুম টি বেশ বড়। এখানে সমস্ত রকমের রোগের চিকিৎসা করা হয়। দূর দূরান্ত থেকে মানুষজন এই হসপিটাল এ আসেন।

এটি আমাদের এলাকার একটি বাড়ি। এই বাড়িটি নতুন করে তৈরি করা হয়েছে। এই বাড়িটি খুবই সুন্দর ভাবে কালার করা হয়েছে। বাড়িটির সামনে খুবই সুন্দর একটি লোহার গেট রয়েছে এবং সেই গেট - টিকেও খুব ভালো ভাবে কালার করা হয়েছে।

বাড়িটি রাস্তার পাশে অবস্থিত। এই বাড়িটি দুতলা বাড়ি।

পাঁচজন কর্মী নিযুক্ত রয়েছেন। খুব শিগগিরই এই কাজ কমপ্লিট হয়ে যাবে এবং বাড়িটিতে মানুষজন বসবাস শুরু করবে।

এটি আমাদের এলাকার একটি মল । এই মল টি রাস্তার পাশে অবস্থিত। এই মল -এ ফেস্টুন টাঙ্গানোর কাজ চলছে। এই এলাকার মানুষজন এই রাস্তা দিয়ে যাতায়াত করে থাকে।

এই মল -টি বেশ বড় এবং এর ডেকোরেশন -এর কাজ চলছে। খুব শিগগিরই এই মল - টিকে জনসাধারণের জন্য ওপেন করা হবে।

এটি আমাদের এলাকার একটি পার্ক । এই পার্ক টি বেশ বড়। পার্ক -এর চারিদিকে লোহার রেলিং দিয়ে ঘেরা প্রাচীর রয়েছে। পার্ক এর মধ্যে একটি খুবই সুন্দর।

এটি আমাদের এলাকার একটি রাস্তা। এই রাস্তার পাশেই রয়েছে একাধিক দোকান। এই রাস্তার পাশেই একটি নতুন দোকান লঞ্চ হয়েছে।

এটি আমাদের এলাকার একটি স্তম্ভ। এই স্তম্ভটি খুবই সুন্দর ভাবে তৈরি করা হয়েছে। এই স্তম্ভটি পাথর দিয়ে নির্মিত।

এটি আমাদের এলাকার একটি কারখানা। এই কারখানাটিতে একাধিক ওয়াটার মেশিন রয়েছে । এখানে প্রায় একশজন কর্মী কাজ করেন।

এটি আমাদের এলাকার একটি বস্তি। এই বস্তির বাচ্চাদেরকে পড়াশুনা করানোর জন্য বিভিন্ন এন.জি.ও -র মানুষরা আসেন তাদেরকে পড়াশুনা করিয়ে থাকেন।

দৌড়ের প্রাকটিস ও করা হয়। এই প্লেগ্রাউন্ড টি বেশ পরিষ্কার পরিছন্ন।

মাঠের চারিদিকে খুবই সুন্দর ভাবে গাছ লাগানো রয়েছে এবং এই মাঠটির আসে পাশে রয়েছে চাষের জমি।

রাস্তার পাশে অসংখ্য বাড়ি এবং দোকান রয়েছে। এখানে সবসময় মানুষ যাতায়াত করেন।

এটি আমাদের এলাকার একটি আয়কর ভবন। এই আয়কর ভবনটি বেশ বড়। এটি একটি সরকারি দপ্তর। এই দপ্তরটি খুব সুন্দর ভাবে বানানো হয়েছে। ভেতরের ডেকোরেশন টি খুবই সুন্দর।

এই পার্লর টি রাস্তার পাশে অবস্থিত। এখানে দশজন কর্মী কাজ করে। এখানে এলাকার মানুষজনের প্রতিদিন ভিড় করে এবং তাদের রীতিমতো লাইন দিতে হয় সার্ভিস পাওয়ার জন্য।

এটি আমাদের এলাকার একটি স্কুল -এর ক্লাসরুম । এই ক্লাসরুম -টি খুবই সুন্দর ভাবে ডেকোরেশন করা। এখানে --

এখানে সংরক্ষণ খাঁচাটি খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশে ভরপুর। দূর দূরান্ত থেকে মানুষজন এখানে বিভিন্ন পশু দেখার জন্য ভিড় করেন।

এটি আমার এলাকার একটি বাগান। এই বাগানটি বেশ বড়। এই বাগানের মধ্যে সুন্দর ভাবে সারি সারি গাছ লাগানো হয়েছে।

মসজিদের সামনের গেট এ প্রচুর পরিমানের বেলুন দিয়ে গেট করা হয়েছে এবং এখানে প্রচুর মানুষ ভিড় জমাচ্ছেন।

রয়েছে যা সারস জাতীয় খা পাখির খাদ্য। সেটি খাবার জন্য এখানে প্রচুর পরিমানে সারস আসে।

মানুষজন এই ঝিলে বোট ও ছোট ছোট নৌকোয় করে ভ্রমণে বেরোন। এখানকার প্রাকৃতিক সুন্দর্য উপভোগ করার জন্য প্রচুর মানুষ এখানে আসেন।

এটি আমাদের এলাকার একটি মসজিদ। এই মসজিদটির নির্মাণকাজ এখনো চলছে। মসজিদের ওপরের অংশের কারুকার্য ও রং প্রায় কমপ্লিট ।